তারিয়ার মদ্যে অনেকগুলা কাঁচের বোতল রাখা আসে।

একটি টেবিল রয়েছে সামনে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন আরেকজন পুরুষ পিছনে চেয়ারে বসা রয়েছেন।

একটি মূর্তি দেখা যাচ্ছে এবং কয়েকটি ব্যানারের মইদ্যে মালা পরানো রয়েসে।

এখানে কয়েকটি বোস্টার লাগানো রয়েছে সেখানে লেখা রয়েসে এস_বি_আই পাশে কি একটি গাসপালা দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে চারিপাশে কয়েকটি গাসপালা রয়েসে একটি বড় পি_এইচ_ই দেখা যাচ্ছে।

ঘরের মধ্যে টিন লাগানো রয়েসে ট্রাক গাড়ির মাইধ্যে কয়েকটি মালা লাগানো রয়েসে।

ঘরের ভিতরে এ_সি কুলার লাগানো রয়েসে লাইট জ্বালানো রয়েসে একটি ফ্যান লাগানো রয়েসে।

এই সবির মইধ্যে একটি কাপড়ের দুখান দেখা যাচ্ছে।

মন্দিরের বিতরে কয়েকজন মহিলা ও সোট বাইচ্চারা দেখা যাচ্ছে।

ঘরের মধ্যে অনেকগুলা গ্লাস দিয়ে দরজার জানালা লাগানো রয়েসে ঘরের ভিতর লাল কালার রং করা রয়েসে উপরের মধ্যে নীল কালার রং করা রয়েসে।

ঘর দেখা যাচ্ছে অনেকগুলা সোটো বড় গাস দেখা যাচ্ছে।

সামনে নীল আকাশ দেখা যাচ্ছে মাঠের পাশে একটি বড়ো স্টেডিয়াম দেখা যাচ্ছে আকাশের মইধ্যে সূর্য দেখা যাচ্ছে।